এবং অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড় রয়েছে খুব সুন্দর একটি জলাশয় খুব ভালো লাগছে এখানে আমাকে |

এখানে দেখা যাচ্ছে যে একটি পেপার এর ভেতরে কোন জিনিস রয়েছে।

পাকার ঘরের দুইজন মানুষ | সম্ভব তো এ দুজন কারিগর | খুব ভালো অসাধারন ঘরটি নতুন তৈরি হচ্ছে।

এবং সাইডে দেখা যাচ্ছে গাছ খুব সুন্দর সুন্দর গাছ র‍য়েছে খুব ভালো লাগছে এখানে নীচে অনেকগুলি জল রয়েছে।